এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড় মাঠ এবং ছোট ছোট বসার জায়গায়ও রয়েছে মাঝখান--

এবং চারিদিকেই গাছপালা দিয়ে ঘেরা রয়েছে। অপূর্ব একটি সবুজ ঘেরা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি।

টেবিল -টা খুব সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং ওপরে একটি নীল হলুদ রঙের অপূর্ব সুন্দর দেখতে কেক রাখা রয়ে --